লিব্রিঅফিস সিএএলসি এ তথ্য ব্যবহার করা সংক্রান্ত এই টিউটোরিয়াল এ স্বাগত জানাচ্ছি
এতে আমরা শিখব সূত্র নিয়ে প্রাথমিক ধারণা
কলাম এর ভিত্তিতে সাজানো
নির্দিষ্ট তথ্য বেছে নেওয়া
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
লিব্রিঅফিস Calc এ ব্যবহৃত কিছু সূত্র নিয়ে এই আলোচনা শুরু করা যাক
সূত্র হল সমীকরণ যাত়ে সংখ্যা এবং ভেরিয়েবল ব্যবহার করে ফলাফল নির্ণয় করা হয়
একটি স্প্রেডশীট এ ভেরিয়েবল হল সেই সেলগুলির অবস্থান যেখানে সমীকরণ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় তথ্য থাকে
সবচেয়ে মৌলিক পাটীগাণিতিক প্রক্রিয়া গুলি হল যোগ বিয়োগ গুণ ও ভাগ
প্রথমে personal finance trackerঅডস ফাইলটি খুলুন
আমাদের পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইল এ দেখা যাক কিভাবে কস্ট শিরোনামের নীচে লেখা সবকটি খরচ্ গুলিকে যোগ করা যায়
মিসেলেনিয়াস এর ঠিক নীচে আর একটি শিরোনাম যোগ করুন সুম টোটাল
সেল আ8 এ ক্লিক করুন এবং ক্রমিক সংখ্যা হিসাবে ৭ লিখুন
এবার সেল সি8 অর্থাৎ যেখানে আমরা মোট খরচ দেখাতে চাই সেখানে ক্লিক করুন
সবকটি খরচ যোগ করতে লিখুন আইএস ইকুয়াল টো সুম এবং বন্ধনীর মধ্যে যে কলাম থেকে যে কলাম পর্যন্ত আমরা যোগ করতে চাই অর্থাৎ সি3 কলন সি7
এখন কী বোর্ড এর এন্টার কী টিপুন
দেখুন কস্ট এর নীচের সবকটি সংখ্যা যোগ হয়ে গেছে
এখন Calc এ বিয়োগ করা শেখা যাক
আপনি যদি হাউস রেন্ট ও ইলেকট্রিসিটি Bill এর খরচদুটি বিয়োগ করতে চান এবং আ9 নামের সেলে সেই বিয়োগফল দেখাতে চান তাহলে প্রথমে আ9 সেলে ক্লিক করুন
লিখুন আইএস ইকুয়াল টো এবং বন্ধনীর মধ্যে সংশ্লিষ্ট সেলদুটির নাম অর্থাৎ সি3 মাইনাস সি4
কী বোর্ড এর এন্টার কী টিপুন
দেখুন দুটি সেল রেফরেন্সের খরচদুটি বিয়োগ হয়ে গেছে এবং বিয়োগফল আ9 সেল এ দেখা যাচ্ছে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
একইভাবে আপনি বিভিন্ন সেলের তথ্য গুন এবং ভাগ করতে পারেন
স্প্রেডশীট আরেকটি সাধারণ কাজ হল সংখ্যার গড় নির্ণয় করা
দেখা যাক এটি কিভাবে করা যায়
শেষ সারির আইটেমস কলামে এভারেজ লিখুন
এখানে আমরা সম্পূর্ণ খরচের গড় দেখাতে চাইছি
তাহলে সি9 সেল এ ক্লিক করুন
এখন লিখুন আইএস ইকুয়াল টো এবং এভারেজ এবং বন্ধনীর মধ্যে কস্ট
কী বোর্ড এর এন্টার কী টিপুন
দেখুন কস্ট কলামের গড় এই সেল এ দেখা যাচ্ছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
অনুরূপভাবে আপনি একটি অনুভূমিক সারির উপাদানগুলির গড় জানতে পারেন
আমরা পরবর্তী কোনো টিউটোরিয়াল এ সূত্র এবং অপারেটর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো
এখন শেখা যাক একটি ক্যালক স্প্রেডশীটে কিভাবে তথ্য সর্ট বা সাজানো যায়
সর্টিং শীট এর দৃশ্যমান সেলগুলিকে নির্দিষ্ট ক্রমানুসারে সাজায়
ক্যালক এ আপনি তথ্য সাজানোর জন্য একের পর এক তিনটি বৈশিষ্ট্য অবধি ব্যহহার করতে পারেন
যখন আপনি একটি নির্দিষ্ট বস্তু খুঁজছেন তখন এগুলি খুব সুবিধাজনক এবং তথ্য ফিল্টার বা বাছাই করার পর এগুলি আরও শক্তিশালী হয়ে যায়
ধরুন আমরা কোস্টস শিরোনামের তথ্যগুলি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই
তাহলে প্রথমে কস্ট সেল এ ক্লিক করুন
যে সেলগুলো সাজাতে হবে সেগুলি উজ্জ্বল করে নিন
এখন মাউস এর বাম বাটন ধরে কলামের নীচের সেল অর্থাৎ যেখানে 2000 লেখা আছে সেই পর্যন্ত টেনে আনুন
এই কলাম টি নির্বাচিত হয়ে গেছে
এখন মেনুবারের দাতা বিকল্পে ক্লিক করুন
Sort এ ক্লিক করুন
এরপর কারেন্ট সিলেকশন নির্বাচন করুন
একটি ডায়লগ বক্স খুলে গেছে যাতে সর্ট ক্রাইটেরিয়া এবং অপশনস ট্যাব আছে
সর্ট ক্রাইটেরিয়া ট্যাব এর সর্ট বাই ক্ষেত্রে কস্ট নির্বাচন করুন
কস্ট ঊর্ধক্রমে সাজাতে ওটির ঠিক পাশে অ্যাসেন্ডিং বিকল্পে ক্লিক করুন
এখন ওক বাটনে ক্লিক করুন
দেখুন কলামটি উর্ধক্রমে সাজানো হয়ে গেছে
একইভাবে অধ ক্রম এ সাজাতে ডিসেন্ডিং এর উপর এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
একাধিক কলাম নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে প্রথমে সব কলাম নির্বাচন করে তারপর সর্ট বিকল্পটি প্রয়োগ করতে হবে
ধরুন আমরা সিরিয়াল নাম্বারস এবং সেইসাথে cost কেও সাজাতে চাই
তাহলে আগের মত কলাম গুলি নির্বাচন করে নিন
এখন মেনু বারের দাতা বিকল্পে ক্লিক করে সর্ট এ ক্লিক করুন
যে ডায়লগ বক্স দেখা যাচ্ছে তাতে প্রথমে সর্ট বাই ক্ষেত্রে কস্ট নির্বাচন করুন
তারপর থেন বাই ক্ষেত্রে সান নির্বাচন করুন
দুটি বিকল্পের কাছের ডিসেন্ডিং বাটনে ক্লিক করুন এবং তারপর ওক বাটনে ক্লিক করুন
দেখুন উভয় শিরোনামই অধ ক্রম অনুসারে সাজানো হয়ে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখন জানা যাক কিভাবে লিব্রিঅফিস Calc এ তথ্য ফিল্টার বা বাছা যায়
স্প্রেডশীট একটি ফিল্টার প্রয়োগ করার জন্য আইটেম নামক সেল এ ক্লিক করুন
এখন মেনু বারের দাতা বিকল্পে ক্লিক করে তারপরে ফিল্টার এ ক্লিক করুন
পপ আপ মেনু থেকে অটোফিল্টের বিকল্পের উপর ক্লিক করুন
দেখুন শিরোনামের উপর একটি তীর চিহ্ন এসেছে
আইটেম নামক সেল এর নিম্নমুখী তীর এর উপর ক্লিক করুন
ধরুন আপনি শুধু ইলেকট্রিসিটি বিল সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন
তাহলে ইলেকট্রিসিটি বিল বিকল্পে ক্লিক করুন
দেখুন এখন শীট এ শুধুমাত্র ইলেকট্রিসিটি বিল সংক্রান্ত তথ্যই দেখা যাচ্ছে
বাকি বিকল্পগুলি ফিল্টার করে বাদ দেওয়া হয়েছে
সব তথ্য দেখতে আইটেম নামের সেল এর নিম্নমুখী তীর এর উপর আবার ক্লিক করুন
এবার এএলএল ক্লিক করুন
দেখুন আমরা আগে যা তথ্য লিখেছিলাম ত়া এখন দেখতে পাচ্ছি
অটোফিল্টের ছাড়াও আরো দুইপ্রকার ফিল্টার আছে স্ট্যান্ডার্ড ফিল্টার এবং অ্যাডভান্সড ফিল্টার
এগুলি নিয়ে আমরা পরবর্তী কোনো টিউটোরিয়াল এ আলোচনা করবো
এখানেই লিব্রিঅফিস সিএএলসি এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি সূত্র সংক্রান্ত প্রাথমিক ধারণা
কলাম অনুসারে সাজানো
তথ্য ফিল্টার বা বেছে নেওযা সংক্রান্ত প্রাথমিক ধারণা
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ